ঠিক আছে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

আসসালাম ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আপু আসলে কিছু বিষয় জানার ছিল। হ্যাঁ বলো কী জানতে চাও? কালকে আমি হচ্ছে একটা ইন্টারভিউ আছে আপু তো ওই বিষয়ে বেশ কিছু কথা জানার ছিল যেমন সাথে কি কি নেব কিভাবে নিজেকে বাকি প্রার্থীদের থেকে এগিয়ে রাখতে পারি কেমন পোশাক পরা উচিত কিভাবে নিয়োগকর্তার, আসলে তালিকায় থাকতে পারি কিভাবে কি করলে আসলে চাকরিটা আমি কালকেই পাকাপোক্ত হয়েছে এসব আরকি। সমস্যা নেই আমি যতটুকু জানি আমি চেষ্টা করব তোমাকে সব টুকু জানানোর। হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে আসলে এতকিছু আসলে একসাথে বলে ফেলেছি আপনি যতটুকু জানেন ততটুকুই বললেই হবে। ঠিক আছে প্রশ্ন করো কি জানতে চাচ্ছো? আপু আমি google থেকে ঘাটাঘাটি করে দুটো চারটে CV ready করেছি এখন আপনি যদি বলতেন বাংলাদেশের পেক্ষাপটে কি কি পয়েন্ট দেওয়া উচিত কিভাবে সাজানো উচিত কিভাবে ধারাবাহিক ভাবে সাজানো হয়, আপনি যদি বলেন তো ওভাবে একটু সাজিয়ে নিতাম। প্রথমে নাম নামের নিচে ঠিকানা mobile number আর email address ডানদিকে মানানসই একটা ছবি আহ এরপর হচ্ছে পেশাগত। তোমার বিশেষ গুণাবলী যেটা তুমি চাকরিদাতাকে জানাতে চাও বা যেখানের গুণাবলী দেখলে চাকরিদাতা খুশি হবে শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য কারিগরি প্রশিক্ষণ যেটা ঐ পদের সাথে জড়িত। শুধু ওইটাই আর কারিগরি দক্ষতা ভাষাগত দক্ষতা অভিজ্ঞতা আহ পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম সবশেষ reference তবে দুই page সাজিয়ে নেওয়ার জন্য মাঝের points একটু,

আপু সবকিছু তো ঠিক আছে কিন্তু এখানে reference কি দিব আমার জন্য সুপারিশ করবে এমনতো কেউ নেই তাহলে আসলে কারো নাম দেওয়া হয়ে থাকে reference এ? reference এমন কিছু মানুষের তথ্য দিতে হবে আহ যারা সমাজে পরিচিত, সেটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তোমার প্রশিক্ষক তোমার পূর্বের boss আহ এদের আহ নাম দেওয়া উচিত যদিও বাংলাদেশে দেখছি যে রাজনৈতিক নেতা আত্মীয়-স্বজন যারা একটু ঊর্ধ্বতন আপু আমার স্কুল-কলেজের শিক্ষকদের সাথে তেমন যোগাযোগ নেই তাদের তথ্যও নেই তারপর আমার পূর্বের চাকরির অভিজ্ঞতার boss এর নামও তো দিতে পারবো না এক্ষেত্রে। অভিজ্ঞতা যেহেতু নাই আহ তো অভিজ্ঞতার কথা উল্লেখ করারই দরকার নেই আর reference তবুও কারো নাম phone number পদের নাম। আপু আসলে কি চাকরিদাতা প্রার্থীর reference চেক করে? এটা আসলে নির্ভর করে ওই ধরনের চাকরি তুমি করছ সেটার উপর যে চাকরিতে নিরাপত্তা নিয়ে বেশি ভাবে সেই চাকরিতে যাচাই-বাছাই বেশি হয়। আচ্ছা আমি reference দেওয়ার চেষ্টা করব কি বিষয় আর কোন কোন কাগজ দিতে হবে আপু? Original আহ certificate চাইতে পারে তবে সম্ভাবনা কম বেসরকারী চাকরীতে original টা শুধু দেখার জন্য চাই তাও সবাই নয় আর যদি review দিয়ে ওই দিনই চাকরি, confirm করে তো ছবি CV আর certificate এর photocopy রেখে দেবে। তাহলে original certificate কি interview এর দিন শুধু দেখার জন্য ব্যবহার হয়ে থাকে? বললাম তো যে খুবই কম সম্ভাবনা আছে যে original certificate দেখতে চাই। তোমার সামনেই দেখবে আহ তবে অনেক প্রতিষ্ঠান আছে জামানত হিসেবে certificate চাই ছয় মাস পর দিয়ে দিবে। আচ্ছা আপু নিয়োগকর্তারা এমন কেন করে ছয় মাস original certificate রেখে দিয়ে ছয় মাস পর বেতন দিবে এটার কারণ কি? কারণ হচ্ছে অপেশাদার আহ শুধু যে চাকরিদাতা অপেশাদার তো তা নয় চাকরি গ্রহীতাও অপেশাদার যখন কোন company কাউকে তাদের প্রয়োজনে নিয়োগ দেয়,

কিন্ত অনেকসময় দেখা যায় যে এক মাস দুই মাস পর না জানিয়ে অনেকে চাকরি ছেড়ে দেয়। তাই কিছু কিছু company এই উপায় অবলম্বন করে। এটা তো আসলেই খারাপ একটা ব্যাপার চাকরি যখন করবেই না তো join করলো কেন আর ছেড়েই বা দিবে কেন। দেখবা অনেকেই একটা কাজের জন্য খুব আগ্রহ নিয়ে ঘুরতে থাকে অনেকে চাকরির জন্য বলতে থাকবে কিন্তু চাকরিতে joint করে তাদের সেই আগ্রহ আর থাকে না। চাকরিতে joint করে হয়তো বুঝতে পারে যে কাজটা তার উপযুক্ত না। কিংবা ওই চাকরি থেকে আরো ভালো option চাই অর্থ উপার্জনের। তো সেটা তাদের আগে ভাবা উচিত এ ধরনের আচরণ তো অন্য কর্মী বা মালিকপক্ষের মধ্যে খারাপ মনোভাব তৈরি করবে। সেটা তো অবশ্যই আহ এজন্যই দিন দিন বিভিন্ন কঠিন নিয়ম চালু করছে যে কোন কাজে যোগদানের আগে ভাবতে হবে ভালোভাবে খোঁজখবর নিতে হবে কাজ যদি ভাল না লাগেও, তবুও তো ধৈর্য ধরে অন্তত ছয় মাস চেষ্টা করা উচিত অনেককিছু শুরুতেই যে ভালো লাগছে মানিয়ে নেওয়া যাবে এমন তো নয় তারপরও যদি মানিয়ে নেওয়া না যায় একটা সময়, গিয়ে ছেড়ে দিলেও মনে হয় না জীবনের পক্ষে তেমন অসুবিধা হবে তবে মূল কথা হচ্ছে যে আমরা যতটা চেষ্টা একটা চাকরির জন্য করি সেই একই আগ্রহ কাজের পেছনে দিলে মনে হয় না কারো চাকরি ছাড়ার প্রয়োজন । আচ্ছা আপু বুঝলাম তারা তো কোন ধরনের পোশাক পড়লে মানানসই হত? আহ সাধারণত interview বা official পোশাক হিসেবে সাদা বা হালকা রঙের shirt আর কালো pant ব্যবহার করে পুরুষরা। অবশ্যই গেঞ্জি খুব রঙিন রঙের পোশাক পড়া থেকে বিরত থাকবে। আপু আমার তো তেমন কোন চাকরির অভিজ্ঞতায় নেই এটা থেকে আমি বাকি প্রার্থীদের থেকে পিছিয়ে পড়বো না? কিভাবে তাদের থেকে একধাপ এগিয়ে থাকা যায়? প্রথমত তুমি একাই কিন্তু অভিজ্ঞতাহীন না আর যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে অনেক option থাকে তাই ভালো হবে এসব না ভেবে তুমি তোমার কথাই ভাবো। কিভাবে কতটা নিজের দক্ষতা কাজের প্রতি একাত্মতা আত্মবিশ্বাস ওই সময় দেখাতে পারবে ততো এগিয়ে থাকতে পারবে। প্রথমেই গিয়ে ভিড় দেখে বা মানুষ কম দেখে ঘাবড়াবেন না নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে তবুও তোমার ডাক পড়ছে না এজন্য বিরক্ত হবে না। ইংরেজির ব্যবহার করতে পারলে তুমি বাকিদের থেকে এগিয়ে থাকবে যতক্ষণ না বসার জন্য বলবে বসবে না চাকরিদাতা যদি বাংলায় কথা বলে তুমি বাংলায় কথা বলবে। যদি ইংরেজিতে কথা বলতে চাই তুমি ইংরেজিতে কথা বলবে। full ইংরেজি বলে image খারাপ করবে না। চাকরিদাতা যেসব বিষয় জিজ্ঞেস করবে স্পষ্ট উত্তর দিবে বানোয়াট মিথ্যাও replace করার চেষ্টা একদম করবেনা যে প্রশ্নের উত্তর জানো না, সময় নিয়ে মনে করার চেষ্টা করবে না সরাসরি বলে দিবে যে জানিনা। আপু interview এর শেষে তো প্রশ্ন করার সুযোগ থাকে তো এক্ষেত্রে কি কি প্রশ্ন করতে পারে? আচ্ছা তুমি প্রশ্ন করতে চাইছ নাকি তুমি এটা জানতে চাচ্ছ যে চাকরিদাতা তোমাকে কি কি প্রশ্ন করবে? আহ প্রথমত হচ্ছে আমি কি কি প্রশ্ন করতে পারি? তুমি প্রশ্ন করতে পারো যে তোমার যে সব বিষয়ে জানার থাকতে পারে যে উম এখানে প্রথমত তো একটা সুযোগ দিতে হবে যদি সে নিজে থেকে যদি যেসব বিষয় গুলো, জানিয়ে দেবে তারপর তোমার এটাতো interview এর সবার শেষে তোমাকে বলবে যে তুমি কি কি জানতে চাও। প্রথমত খুব খেয়াল করা লাগবে যে তোমাকে কি কি জানানো হলো এগুলো থেকে যদি তুমি সব প্রকার তথ্য গুলো জানতে পারো তাহলে তোমাকে আর প্রশিক্ষণের সুবিধা বা যাতায়াতের সুবিধা মানে office bus আছে কিনা এ ধরনের প্রশ্ন গুলো করতে পারো। জি আপু এবার প্রশ্ন হচ্ছে তারা আমাকে কি প্রশ্ন করতে পারে interview এর ক্ষেত্রে? নিজের পরিচয় আহ দাও একটা সুন্দর decent ভাবে।